হ্যাঁ মনে হয় হ্যাঁ অবশ্যই তোমাদের ওখানে যাওয়ার চেষ্টা করব। তোমার বাগানটা দেখে আসবো আবার বাগানটা কিরকম ধরনের মানে কি রকম সাজায়ে ছো, এটা দেখার জন্য অবশ্যই যাবো।

তুমি আচ্ছা তুমি একটা কথা বলো সেটা হচ্ছে যে, এই শীতের মরশুমে তোমাদের বাসায় মানে কোন কোন ধরনের খাবার আয়োজন করেছে কিনা বা, ধরো হচ্ছে যে আমরা তো জানি যে শীতকালে অনেক ধরনের,

পিঠার আয়োজন করা হয়, হম এই জিনিসগুলো তোমাদের বাসায় কি এখনো প্রচলন আছে কি বা হচ্ছে কি না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার আম্মু তো আমার আম্মু তো শীত শুরু হওয়ার এখন তো শীতের মাঝি মাঝি সময় তো শীত শুরুর দিকেই আমার আম্মু পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়িতে তুমি তো জানোই যে অনেক পিঠা বানানোর প্রচলন আছে। তো পিঠার মধ্যে পাটি সাপটা পিঠা দুধ পুলি পিঠা দুধ সিদ্ধর পিঠা চিতই পিঠা ভাপা পিঠা এগুলা আসলে শীতের পিঠার মূল। মূল শীতের পিঠার মধ্যে একটা মানে এগুলো ছাড়া আসলে শীত শীত ভাবটা ভাবটা আসেনা। তো আমার আম্মু শুরুতেই বানানো শুরু করে দিয়েছি পাটিসাপটা পিঠা খাওয়া হয়ে গেছে তো আবার দুধ চিরল চিরল দুধ পুলি এগুলি খাওয়া হয়ে গিয়েছে। তো তুমি আসলে তুমি যখন আসবে তোমাকেও করে খাওয়াবে তুমি চেষ্টা করবে যে শীত থাকতে থাকতে আসার তাহলে তুমি একটু মজাটা পাবে আসলে হ্যাঁ তোমাদের তোমার কি মতামত, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সময় হলে ইনশাল্লাহ আমি যাব। এই শীতে তো আর যাওয়া হচ্ছে না যেহেতু হ্যাঁ পরের শীতে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। এবার,

আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমার বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো ভাইয়া একটা কথা বলছিলাম যে রাত তো অনেক হলো তো এখন আমাদের মনে হয়েছে একটু শেষ করা উচিত। করা উচিত তো তোমাদের বাসার সবাই কেমন সালাম জানাইও। অবশ্যই সালাম জানাবো আর আমার কথা তোমার বাসায় বলো। আর আমার, অবশ্যই অবশ্যই বলব যে তুমি call দিয়েছিলে। তোমার মা বাবা আমার সালাম জানিও। তো আসলে, আচ্ছা অবশ্যই অবশ্যই জানাবো। হ্যাঁ অনেক ভালো লাগলো ভালো থাকো কথা বলে তোমার সাথে কথা বলে। হ্যাঁ আল্লাহ হাফেজ. আজকের এই class টা তোমাদের প্রত্যেকের জন্য খুব important beginner হও কি advance হও কারণ আজকের class এ আমি কিছু important sentence cover করতে চলেছি। আমরা এমন কিছু sentence যে english transcription যেগুলো আমাদের প্রত্যেকদিন কাজে আসে। তাই আজকে আমরা daily use sentence ও শিখতে চলেছি আবার আমরা bengali থেকে english translation এও আজকের এই class এ শিখতে চলেছি। class এ পুরোটা মন দিয়ে দেখবে শেষ অবধি দেখবে ভালো লাগলে অতি অবশ্যই like করো Comment করে জানিয়ে দিও আজকের class টা কিরকম লাগলো আরো এরকম class পেতে video টাকে share করো and channel subscribe করো। চলো start করা যাক, তো first sentence is here তোমার কি বইটা পড়া শেষ হয়েছে? তোমার কি বইটা পড়া শেষ হয়েছে? এই sentence টাকে আমরা english এ কি রকম ভাবে বলবো? হয়েছে কি না আমি জিজ্ঞাসা করছি তো এখানে আমি question টা have you finished দিয়ে করতে পারি। কিংবা have you completed দিয়েও করতে পারি right? তো এখানে have you finished reading your টা হবে Book কারণ আমি যদি বলি আমার বইটা পড়া শেষ হয়েছে তাহলে আমি এভাবে বলবো i have finished reading the book কিন্তু এটাকে যখন আমি question করছি Have টা first এ যাবে এবং তারপরে subject আসবে। তাহলে sentence টা হবে have you finished reading the book? okay এবার এখানে অনেকের প্রশ্ন হয়

ধরে নাও আমার সাথে আমার বন্ধুর কোনো একদিন দেখা হয়েছিল এবং সেই সময় অতীতে কোনো একটা সময় ওই সময়ের কথা আমি বলছি যেই সময় আমার সাথে আমার বন্ধুর দেখা হয়েছিল। সেই সময় সে বইটা পড়ছিল। এবং আমি এখন তাকে জিজ্ঞাসা করছি ওই সময় তার বইটা পড়া শেষ হয়েছিল কি না? তো তখন আমি বলবো did you finish reading the book? in general আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার কি বইটা পড়া শেষ হয়েছে? তাহলে have you finished দিয়ে করবো। but অতীতে একটা particular time এ কোনো কাজ করা হয়েছিল কি না বলতে did দিয়ে question করবো। তো দুটো sentence ই এখানে correct হবে খালি concept টা আলাদা। পরেরটা দেখি, তুমি আমাকে বিরক্ত করছো এবার বিরক্ত করা english আমরা জানি annoying হতে পারে irritated হতে পারে। তুমি আমাকে বিরক্ত করছো কি হতে পারে। you are annoying me right But এই সূত্রে annoying টা ব্যবহার না করে আমরা একটা ব্যবহার করে sentence টা বলতে পারি। and sentence টা শুনতে খুব advance লাগে sentence টা শুনতে খুব ভালো লাগে। তো sentence টা হলো you are getting on my You will see it and web series you will see using the sentence and web series or in movie you are that's mean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 এইটাতে যে sentence গুলো হয় যে সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না এগুলো আমরা nothing but দিয়ে তৈরী করি। তো nothing but কি রকম আমি sentence টা তৈরী করা যাবে এখানে sentence টা আমি বলবো

তো সেই ক্ষেত্রে এখানে sentence টা হবে he did nothing but sleep, he did nothing but sleep আচ্ছা এরকম ধরনেরই আরো কিছু example আমি তোমাদের দেখাই। দেখো পরের sentence টা কি রয়েছে সে আমাকে ব্যাথা ছাড়া কিছুই দেয়নি। right very common sentence তো ছাড়া কিছুই দিয়ে sentence গুলো আসছে তাই না কি রকম ভাবে হবে। সে আমাকে কিছুই দেয়নি এটাকে আমি কি ভাবে বলবো? he gave me nothing ব্যাথা ছাড়া but pain পরেরটা দেখো সে TV দেখা ছাড়া আর কিছুই করতো না। সে কিছুই করতো না। সে কিছুই করতো না He did nothing but watch TV but, but এর পরে কিন্তু আমরা verb এর first form এ ব্যবহার করছি okay without do আমরা verb form এ ব্যবহার করছি but watch TV তো এই ধরণের যা sentence আসবে সেগুলোকে এরকম ভাবেই form করবে nothing but দিয়ে। চলো দেখে নিই পরের sentence গুলো কি রয়েছে। আচ্ছা যদি আমি বলতে চাই

How do i get to the airport from here এখান থেকে from here, how do i get to the airport from here থেকে from my ব্যবহার হচ্ছে okay first দেখো আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল, আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল। আমাকে জানানো হয়েছিল

Informed এর পরে of এর ব্যবহার করছি। মানে আমাকে জানানো হয়েছিল i was informed of okay চলো দেখেনিই পরের sentence টা কি রয়েছে তোমার ফেরা অবধি আমি অপেক্ষা করবো। তার মানে হচ্ছে যতক্ষণ না তুমি ফিরছো ততক্ষন আমি অপেক্ষা করবো তো এই ক্ষেত্রে আমি sentence এ until এর ব্যবহার করবো অবধি কিংবা পর্যন্ত বোঝাতে যদি আমি বলি তোমার ফেরা অবধি আমি অপেক্ষা করবো তাহলে sentence টা হবে i will wait or i shall wait এর পরে until বসাবো you return I will wait or i shall wait until you return okay এর পরেরটা কিন্তু you will return আমরা বলবো না you return বলবো until এর পরে আমরা you বসাচ্ছি এবং তারপরে return বসাচ্ছি will এর ব্যবহার কিন্তু করছি না। fine আচ্ছা পরের sentence টা দেখো তাদের কেউই উপস্থিত ছিল না, তাদের কেউই উপস্থিত ছিল না তারমানে কেউ ছিল না যে নাকি উপস্থিত ছিল এইখানে আমি যদি বলতে চাই যে তাদের মধ্যে কেউই ছিল না সেই সূত্রে আমি sentence টা start করবো neither of them দিয়ে Neither of them we are present, neither of them we are present okay আচ্ছা পরেরটা দেখি তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন english question আমার আছে i have right তো sentence টা কি রকম ভাবে হবে i have a question for you, I have a question for you আমি যদি বলি তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে i have the answer to your question, i have the answer to your question Next one তুমি কি কিছু শুনতে পেলে? তুমি কি কিছু শুনতে পেলে? এটাই english এ হবে did you hear something, did you hear something? normally হয় তো কোনো জায়গা দিয়ে যাচ্ছো তুমি কাউকে জিজ্ঞাসা করছো কিছু শুনতে পেলে? did you hear something? এই sentence টা এই ভাবেও বলা যায় have you had something, have you had something okay আচ্ছা পরেরটা দেখি যদি আমি বলি যে আমি এটা আমার হৃদয়ে অনুভব করতে পারি এটা english এ কিভাবে বলবো? অনেক সময় আমরা কাউকে সমবেদনা জানানোর জন্য এই ধরনের sentence বলি এমন কি আমার হৃদয়ে অনুভব করতে পারি। আমি অনুভব করতে পারি ওই হিসাবে i can feel হৃদয় in my heart আমার হৃদয়ে in my heart i can feel it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 Hacker আমি নিজেকে জড়াতে চাই না। জড়াতে না চাওয়া english টা কি হবে একটা একটা জড়ানো english টা হচ্ছে involve কোনো জিনিসের মধ্যে involve হওয়া মানে কোনো জিনিসের মধ্যে জড়িয়ে যাওয়া right আমি নিজেকে জড়াতে চাই না i don't want to involve myself এবার আমি বলছি ঝামেলায় in hacker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 পরেরটা আর একটু নিন আমরা যখন কাউকে খাবার পরিবেশন করি তখন আমরা genially বলি আর একটু নিন, আর একটু নিন কে আমরা english এ কিভাবে বলবো? take some more এটাকে আমরা আর এক ভাবে বলতে পারি have a little more, have a little more এই sentence টাই যদি আমরা প্রশ্ন করি তাহলে কিরকম হবে? আর একটু নেবেন? would you like some more? Or would you like to have some more would দিয়ে প্রশ্ন করেছি মানে একটু extremely formal হয়ে গেছে। কিন্তু যদি normal ভাবে casual প্রশ্ন করতে হয় তাহলে কি ভাবে হবে? will you have some more Will you have some more or wil you take some more আচ্ছা পরেরটা দেখি তার থেকে আমি বাড়িতে থাকবো, তার থেকে আমি বাড়িতে থাকবো। এটা আমরা কি রকম ভাবে বলছি মানে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 কি celebration টা না হয় বাড়িতে করবো। তার চেয়ে বরং আমি celebrate টা বাড়িতে করবো। এই ধরণের sentence গুলোকে আমরা কিভাবে বলতে পারি এর চেয়ে বরং তার চেয়ে বরং এরচেয়ে নয় কি তার চেয়ে এই ধরণের sentence গুলোকে আমরা rather দিয়ে বলতে পারি। কি রকম ভাবে আমি যদি বলি তার চেয়ে আমি বাড়িতে থাকবো। i would rather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

আমি আসি? আচ্ছা আমি দুটোই বলবো তুমি চাও আমি আসি কি তুমি কি চাও আমি আসি এটা আমরা দু ভাবে কিভাবে বলতে পারি okay আমি যদি বলি তুমি চাও আমি আসি তাহলে হবে you want me to come

যদি আমি বলি তুমি চাও আমি গান গাই you want me to sing তুমি চাও আমি খেলা দেখি you want me to watch who? এটাকে যখন question করবো তখন কি ভাবে হবে?

কাকে অর্থে আমরা এখানে who এর ব্যবহার করবো who you believe or who will you believe দুটোই হয়। পরের sentence টা দেখি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 তাহলে এটার english হবে do you think তুমি সেখানে পৌঁছতে পারবে you can reach here সন্ধের মধ্যে বা বিকালের মধ্যে কি english হবে by afternoon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 পরেরটা দেখি বেনু একটা সাইকেল চালাতে ভয় পায়, বেনু একটা সাইকেল চালাতে ভয় পায় এটাকে আমরা english এ কিভাবে বলবো? benu is creed

তার মানে আমরা কোনো কিছুতে ভয় পাই অর্থে আমরা sentence এ creed of এর ব্যবহার করছি। আচ্ছা পরের sentence টা দেখি গতকাল খুব গরম ছিল আমি ঘামাচ্ছিলাম।

হ্যাঁ শুধু ভাবছিলাম যে অনেক দিন আমাদের দেখাশোনা হয়নি তাই না? একটু দেখে ভালো মজার ব্যাপারে করতাম আমরা একটু মজা করতাম আগের মতন। যদি কোনো movie হতো বা কিছু? এখন তো কেউ আর ওরে বাবাঃ কেন কি হয়েছে? হ্যাঁ একদম ভালোই হবে। আর এখন সামনে তো christmas আবার নতুন বছর। তাহলে ভাব কত ভালো আমরা enjoy করতে পারি।

সেটাই তো last মনে হয় আমরা ওই আগের বছর বছরে ওই আহ পনেরো আগস্টে যে party করেছিলাম, তাই না? সবাই তখন যে ছিলাম একবছর দিয়ে ওপর হয়ে গেছে এখনো আমরা দেখাও করিনি মানে সবাই একসাথে আরকি সেরকম ভাবে। ভালো একটা time নিয়ে কিছু সময় হয়না? একসাথে সবাই সবার মধ্যে busy আছে। কি আর কাউ কারোর নিজের পড়াশোনার tension হচ্ছে। হ্যাঁ

আরে আমিও ভাবছি আহ আমার একটা এই যে colleague রা তাদের সাথে ভাবছিলাম যে এইযে এখন দৃশ্যাম two এলো, তারপর ভেরিয়া এলো। ঠিকাছে? অনেকগুলো এখন নতুন movie তারপর দুটো তিনটে comedy movie ও এসেছে মানে বই অনেক আসে কিন্তু আমরা

হ্যাঁ ভালো আছে। একটু তোর মানে হয় realistic ব্যাপারেও আছে, আর একটা মানে cake comedy ও আছে। আমার comedy movie টা ভালোলাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কে জি এফ তো hit হয়েছিল কে জি এফ ও দেখতে গেছিলাম। উম কে জি এফ two. কে জি এফ two টা না এই কে জি এফ one তো আমরা একসাথেই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমরা ওই সাউথ সিটি তে আইনক্স এ গেছিলাম না?

তুই কে জি এফ two টা দেখিসনি কেন? সেটা দেখ খুব দারুন movie আছে। miss করে দিলি। এক কাজ কর এখন তো আর cinema hall কে জি এফ

কে জি এফ two তে তোর অন্য মানে ওই story আরেকটু বাড়িয়েছে। ঠিকাছে কাহিনীটা? ওতে মানে ও ভালো করে ওখানে আহ ওর মানে ও বড় হয় তারপর ওই যে gold এর সোনার ওই খান ছিল না? সেখানে যে ছিল ওই villain টা তাকে মেরে ফেলে। ওখানের সব লোক কে আজাদ করে দেয় এরকম নয়। খুব দারুন হয়েছে মানে ওই বই টা দেখার মানে দেখার মতন বই সত্যি মানতে হবে। আর আহ অনেক fan follower

নিশ্চই ভালো হয়েছে। আগে আমি যেতে পারিনি যে ভাবলাম action movie আছে কি দেখবো? আহ পরে দেখা যাবে। কে জি এফ one টা দেখে নিয়েছি যখন। Two টাও দেখা যাবে হয়তো পরে দেখে নেবো। কিন্তু আমার বন্ধু দেখে এসে আসলো বললো তুই চ তো একদিন time বের করে। যেরকম হয় night show হলে night show দেখবো কিন্তু দেখবো। ও আমার সাথে আবার গেছে দেখতে ওর এত ভালো লেগেছে। হ্যাঁ আর আমাকেও টেনে টেনে নিয়ে গেছে। একদিক দিয়ে ভালো হয়েছে আমিও দেখতে পেয়েগেলাম তার জন্য আরকি?

হ্যাঁ, সেটা মনে হচ্ছে এই যে আহ জানুয়ারীরির শুরুর দিকেই হচ্ছে release. আচ্ছা আচ্ছা ঠিকাছে দ্বারা দ্বারা এক মিনিট। এইরে আমার তো net ই কাজ করছে না। কি বলবো? তুই try করতো একবার। net শেষ হয়ে গেছে? দ্বারা দ্বারা আমি ভাইয়ের আমি একটু wi-fi উম ভাইয়ের hotspot টা on করে wi-fi টা connect করে নি।

হ্যাঁ কারণ weekend আছে। সবার কেউ আর এ করতে পারবে না যে না হবে না বলে। তাহলে কি হবে? plan টা এরকম হতে পারে, যে একতিরিশ

হ্যাঁ সেটাই তো সবাই তো এখন ঘুরতে যাচ্ছে আর ওই দিনতো আরও ভিড় হবে। একটা কাজ করবো। এস্প্লানেটে মেট্রো আইনক্স আছে না? ও হ্যাঁ হ্যাঁ না নতুন খোলেনি, ওই যে বলেছিলো না যে আবার repair করবে সবকিছু ঠিক করবে। কিন্তু হ্যাঁ কিন্তু হম কিন্তু movie hall টা তো এখন ওখানেই আছে। মানে সেখানে movie চলে আরকি। বাকি সব repair হচ্ছে কিন্তু movie hall টা as it is. তাহলে ওখানে আমরা গিয়ে দেখবো আর আহ evening show নেবো, ঠিকাছে? evening show নিয়ে ওই সাতটা থেকে একটা show শুরু হয় না? সাতটা বা সাড়ে সাতটা নিয়ে। সেই show টা নেবো। আমার ওই movie hall টা খুব ভালো লাগে আমি ওখানেই যাই movie দেখতে। তো উম ওখানে গেলে কি হবে? আবার আমরা যখন movie টা শেষ হয়ে যাবে তখন ওখানেই এস্প্লানেটে তো ওতো সব জায়গায় এ আছে তোর আহ উহ হ্যাঁ আমিনিয়া তে বিরিয়ানি খাবো। আর কারণ বিরিয়ানি টা famous ওখানে।

New year new year এর এ হম পুরো রাত্রি ধরে party হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ বারোটা বা একটা পর্যন্ত হয়তো ওখানে থাকবো। তারপর নিজের নিজের বাড়ি সবাই ফিরবো আরকি। হ্যাঁ সেটাই। হ্যাঁ তাইনা? এই plan টা ভালো থাকবে। হ্যাঁ শাহরুখ খানের fan তো আবির। আবির তো থাকবেই। হ্যাঁ সেটাই হ্যাঁ তারপর আমাদের পুরুষোত্তমের হম পুরুষোত্তম

হম হম আর আহ আর কাজ করি একটা হচ্ছে একটা হোয়াটস্যাপ group ই বানিয়ে নি। কারণ সবাইকে আলাদা আলাদা ভাবে বললে না অনেক হ্যাঁ যদি কেউ নাই যাক আমরা চার পাঁচ জন হলেও অনেক আছে। আমারও sure হ্যাঁ হ্যাঁ সেটাই। আর আবিরও যাবেই হম হম হ্যাঁ সেটাই।

ঠিকাছে তাহলে আহ ওই আমি একটা হোয়াটস্যাপ group করবো। তোর যার যা add করার থাকবে তুই add করে দিস। ঠিকাছে? আর আমার যার যার add করার থাকে আমি add করে নেবো।

তারপরে massage করবো। massage করে সবাইকে একবার জেনে যাবে সবাই। যে যে যাবে নিজের নিজের হাত তোলো। আর তো বলে দাও timing টা যে সবাই এই time এ free আছো কি না? তাহলে আমরা যেতে পারি ভালো একটা meet~ meetup হবে get togather type. একটা ভালো আনন্দর ব্যাপার হবে। কারণ এত দিন দেখাও হয়নি হ্যাঁ হ্যাঁ ব্যস্ত থেকে তো সবাই ব্যস্ত থাকে একটু একদিন তো দিতেই পারে, তাইনা? ঠিকাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখ।

Hello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 হ্যাঁ, ভাইয়া এই তো আলহামদুলিল্লা ভালো আছি, আপনি ভালো আছেন?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 উম তো কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো চলছে। তো তোমাকে Call করার উদ্দেশ্য নাদিয়া যে আহ আমার ছোট বোন তো এবার class nine এ ভর্তি হলো হ্যাঁ, ও একটু কথা বলা decision নিতে পারবে কি না? যে তাকে কোন department এ দিবো? science এ arts এ না commerce এ? তোমার কি মনে হয় কোথায় দেওয়া উচিত? আসলে মানে এটা তো যার যার মেধার ওপর depend করে, তো আমি যতদূর জানি তো আপনার বোন খুব মেধাবী আর ওর মুখে আমি একবার শুনছিলাম ওর নাকি science নিয়ে পড়ার ইচ্ছা তো আমার মতে ওকে science এ দিলেই ভালো হয়।

okay তো science এর আহ কয়েকটা subject সম্পর্কে তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ science এর subject বলতে তো মানে তিনটা main subject থাকে আর একটা forth subject থাকে তো forth subject কে মানে কৃষি আর হলো গিয়া ইয়া higher math তো এই দুইটার ভিতর যেকোনো একটা তবে আমার মতে এখন higher math এর থেকে কৃষিটাই নেওয়াটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা কৃষিতে সুবিধা কি কি আমায় একটু বলতে পারো? হ্যাঁ, কৃষিতে সুবিধা বলতে হইলো গিয়া যেমন মানে কৃষি বলতে আমরা মূলত যেইটা বুঝি যেমন কৃষিকে বিভিন্ন আহ মানে পরিষেবার সাথে করা হয়েছে হম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 আরও বিভিন্ন ধরণের ফসল তো দেখা যায় কি আসলে কৃষি নিয়ে পড়লে ওর বাস্তব জীবনেও কিছুটা ধারণা হবে, তারপরে ফসল উৎপাদিত করতে ওর কিছুটা মানে সুবিধা হবে আর কি, সেটাই আর কৃষি subject টা নিয়ে আসলে আমাদের সবারই জ্ঞান থাকা উচিত, কারণ আমাদের দেশে লোককে হ্যাঁ।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 সাধারণত student মানুষ তো তাদের জন্য কৃষিটা আরও ব্যাপকভাবে ভূমিকা পালন করে। সেটাই সেটাই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 এই যে মানে ধরেন আমাদের দেশে যে যে বিভিন্ন ধরণের ফসল উৎপাদন হচ্ছে হম এই উৎপাদনের কারণে কিন্তু আমাদের দেশে আর একটা সুবিধা হচ্ছে এই উৎপাদিত ফসল গুলো কিন্তু বিভিন্ন রাষ্ট্রে মানে বিভিন্ন দেশে যাচ্ছে, যার কারণে আমাদের দেশের নাম আরও বেশি উন্নত হচ্ছে, তাই না? হ্যাঁ, আমারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাছি, যার কারণে আমাদের দেশে অর্থযোগ হচ্ছে এবং দেশকে আমরা develop করতে পারতাছি হম তাই না? হম তবে এখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম মানে এই বেশ কয়েক বছর যাবতই দেখতাছি, যে আগে ধরেন আমার চাচারা, দাদারা এরা কি করতো, ক্ষেতে বিভিন্ন ধরণের ফসল চাষ করতো।